এটা দেখতে পাচ্ছি একটি সাদা রঙের বিল্ডিং | এবং উপরে লাইট লাগানো আছে | একটি এ.সি দেখতে পাচ্ছি | তার দেখা যাচ্ছে ব্যালকুনিতে গ্রিল লাগানো আছে ।

বড়ো বাড়ি দেখতে পাচ্ছি। যার সামনে লেম পোস্ট লাগানো আছে। একটি সার্কল লেম ঝুলছে এবং সামনে দিয়ে রাস্তা করা। রাস্তায় গ্রিল লাগানো গেট করা আছে। উপরে অনেক ফুলের গাছ করা আছে এবং গাছপালা দেখতে সবুজ সবুজ। আকাশ দেখা যাচ্ছে এখানে।